পেছনে বইয়ের তাকভর্তি নানা রঙের বইয়ের দেখা যাচ্ছে।

রাস্তার দুইপাশে ঘন সবুজ ঝোরঝাড় ও গাছপালা রয়েছে।

সবাই কারাটে বা মার্শাল আর্টের পোশাক পরে আছেন।

একজন তরুণ ছেলেকে একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

একটি সাদা শার্ট ও নীল রঙের জ্যাকেট পরেছে।

কুটিগুলোর নীচে অংশে অনেক দাগ ও ক্ষয় লক্ষ্য করা যায়।

দেওয়ালে একটি হ্যাসোজোল শেফের কার্টুন ছবি আঁকা আছে।

ডিপোর ছাদটি টিন দিয়ে ঢাকা।

রান্নাঘরের দেওয়ালে টাইলস্ এবং নীচে লাল সাদা রঙের ক্যাবিনেট আছে।

ভবনটি একতলা এবং সামনের অংশে একাধিক খুঁটি ও দরজা রয়েছে।

একজন ব্যক্তির চিয়ারে বসে আছেন এবং আয়নায় নিজের ছবি তুলছেন।

ঘরের সামনে অনেক রঙ্গিন লাইটিং লাগানো হয়েছে।

ছবিটিতে একটি গোলাপি রঙের সরকারি ভবন দেখা যাচ্ছে।

বিল্ডিংটি তিনতলা এবং মাঝে খোলা জায়গা রয়েছে।

বাম পাশে একটি পোস্টার টাঙানো রয়েছে।

সামনে একটি সুন্দর ফুল দিয়ে তৈরি আলপনা দেখা যাচ্ছে।

পাশে কাঁচা পেঁয়াজ গাজর ও শশার কুচি সাজানো আছে।

সামনে দুটি ওয়াইন বোতল ধাতব স্ট্যান্ডে রাখা আছে।

ভবনের পাশে ডিয়ে কাঠের গোদাম দেখা যাচ্ছে।

পিছনে জিমের যন্ত্রপাতি ও একটি চেয়ার দেখা যাচ্ছে।

ভিতরে অনেক আলো এবং কিছু মানুষ দেখা যাচ্ছে।

দূরে একজন ব্যক্তি দড়ির সঙ্গে কাজ করছেন বলে মনে হচ্ছে।

চারপাশে অনেক গাছপালা ও সবুজ পরিবেশ রয়েছে।